আমি-ই-ই যে চিত্রটি দেখছি দেখে মনে হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ ।

তার পাশে জলের বোতল রাখার জন্য একটি আলমারি মতন আছে যেখানে বোতল সাজানো আছে।

বিল্ডিং -টি দেখে মনে হচ্ছে নিচু।